এখানে আমি একটা কালারের বিল্ডিং দেখতে পাচ্ছি সবুজ রং মেশানো কাঁচের ঘর। মনে হচ্ছে কোনো এক টি এমব্যাসি হতে পারে।

এখানে আমি একটা ছুবি দেখতে পারছি সম্ভবতো ভোর বেলায় তোলা ছবি যখন সূর্য সবে উঠেছে।